তো ড্যাম্পে ভালোই এখন জল আছে | বর্ষা কালে আরো বেশি জল হয়ে যায় বান ভেসে যায় এই লোকগুলা যেমন --

উম- দুধটা ভালো মহিষের দুধও পাওয়া যায় গরুর দুধও পাওয়া যায় অনেক লোক যে চা দোকানের জন্য স্পেশাল তো বেশি নিয়ে যায় চা দোকানের।

আর বেশি এইট পূজার সময় তে দমে ভিড় হয় পার্কিং ও জায়গা আছে | ওই জন্য বেশি এটাতে ভির হয় সব কিছু পাওয়া যায়।

আমার ঘরে আছে একটি পালঙ্ক এর থেকে অল্প বড় বটে।

শহরে বড় বড় ফ্লাট | বড় বড় রঙের ফ্লাট -এ অনেক এ .সি থাকে লিফ্ট থাকে চাপেছি অবশ্য শুক পুরাইন নিয়েছি মনের মধ্যে।

আঁ ত খেতে এই বস থাকে| এ বক টা র বেশি ভালো লাগছে | একটু লম্বা বেশি আছে ঠঠ ও অল্প লম্বা আছে।

আমাদের এইখানে রঘুনাথপুর -এ এস.আই অফিস -টা আছে।

এখানে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েওরা নাচ শিখে। মানে এটো-কে আমরা যদি ভালো কথায় বলতে পারি --

সৌকেশ আলমারি সাজাবার জন্য টিভির কভার আর সব পাওয়া যায় এখানে।